ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি পাহাড়ের সংলগ্ন এলাকা।

একটি নারকেল গাছ দেখা যাচ্ছে যার গোড়াটি সাদা রং করা রয়েছে।

ছবিটিতে একসাথে কয়েকটি দোকান দেখা যাচ্ছে।

একটি জল ভর্তি পুকুর দেখা যাচ্ছে।

একটি আয়না ও তার পাশে কিছু জিনিস ছড়ানো ছিটানো রয়েছে।

একজন লোক ঠেলা গাড়ি করে খাবার বিক্রি করছে।

একটি নীল বোর্ডে লেখা রয়েছে মা লক্সমী অটোমোবাইলস সার্ভিস ।